গাঁদার ফুল বেশিরভাগ সময়টি ভগবানকে নিবেদন করার জন্য ব্যবহার করা হয়।

যে-কোনো উৎসবে ফাটানো হয় কোনো আনন্দের জন্যে এবং সব থেকে বেশি ফাটানো হয় কালীপুজো বা দীপাবলিতে। সেইসময় রাস্তায়-রাস্তায় আলাদা করে বাজি বিক্রি হওয়ার জন্যে স্টল -ও বসে থাকে।

ফুল যে-কোনো উৎসবের শোভা বাড়িয়ে দেয়। ফুল দেখতে অনেক সুন্দর লাগে। এক একটা ফুল এক একটা কাজে ব্যাবহার করা যেতে পারে ।

আই.সি.আই.সি.আই. ব্যাঙ্ক । আই.সি.আই.সি.আই .ব্যাঙ্ক -একটা বেসরকারি ব্যাঙ্ক যেখানে মানুষের থেকে টাকা নিয়ে সেটাকে সেফলি রাখা হয়। মানুষদেরকে লোন -দেওয়া হয়।

এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে এবং চারপাশে সবুজ ঘাস।

যেখানে একাধিক মানুষ বসে আছে। ক্যাফে - তে চা কফি - ইত্যাদি অনেক জিনিসই পাওয়া যায় যথেষ্ট রিসনেবেল কস্ট - এ। এখন ক্যাফে - প্রায় অনেক জায়গাতেই চোখে পড়ে।

যেমন আমাদের করোনা ভাইরাস টুয়েন্টি টুয়েন্টি সালে যেরমভাবে আক্রমণ করেছিল অনেকটা করোনা ভাইরাস -এর মতো দেখতে লাগছে এগুলো পাবলিক অ্যাওর্নেস -এর জন্যে বা এন্টারটেইনমেন্ট -এর জন্যে বানানো হয়ে থাকে।

রাস্তা এখান দিয়ে দেখা যাচ্ছে এবং রাস্তা দিয়ে একাধিক গাড়ি চলে যাচ্ছে-এ।

বা ক্যাফে -ও অনেকটা বলা যেতে পারে। নেচার্স বাস্কেট -এ বেশিরভাগ হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক খাবার খাওয়া যায় বা পাওয়া যায় । মানুষরা এখানে যেতে অনেক বেশি পছন্দ করে থাকে।

এখানে একটা কঙ্কালের ফটো দেখা যাচ্ছে।

এই গ্যারেজ -এ সম্ভবত গাড়িগুলোকে খুলে সেটার ইন্টারনাল সমস্যাগুলোকে ঠিক করা হচ্ছে । গাড়ি বা বাইক -এ সমস্যা হলে তার ওনার -রা সেটা গ্যারেজ -এ মেকানিক -এর কাছে নিয়ে যায় । মেকানিক সমস্যা বুঝে সেটার সমাধান করে থাকে।

সাধারণত যারা কার ওন করে তাদের পার্কিং -এর ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যায়। একটু বড়ো স্পেস না থাকলে কার কে পার্কিং ঠিকমতো করা যায় না।